ছবিটিতে দেখা যাচ্ছে একটি লাল রঙের চেয়ার চেয়ারটির পিছনে অনেক বিভিন্ন রকমের গাছ রয়েছে গাছের দোকান বসেছে।

ছবিটিতে রাস্তার ধারে অনেকগুলো কালারিং বাস পরপর দাঁড়ানো রয়েছে গোলাপি হলুদ আকাশি সাদা এবং আরো অনেক গাছপালার দেখা যাচ্ছে একটা লোকের পা দেখা যাচ্ছে।